বাড়িটা দুইতালা না তিনতালা এটা ঠিক মতন চেনন যায় না।

কিন্তু একটা একটা উম দেখন যায় গ্রীন কালারের।

এটায় একতা বাড়ির রুম মনে হয় আমার এটা।

একবারে ফিংঙ্ক কালারের রং লাগাই দিসে।

হোল্ডার আছে কারেন্টের হোল্ডার লগে কলমও আছে দেখছি।

চিরুনিও আছে ভর্তি কইরা বাল্বও আছে বটে মানে।

এখানেও বর্তি কয়েকজন মানুষ আসে।

এর উপরে আকাশটা একদম পরিষ্কার কইরা সাদা কইরা দেখন যায়।

দূরে দূর দূরে বড় বড় করে আছে।

একটু সবুজ রঙের মতন লাগে দেখতে একটু সুন্দর লাগতাসে ।

তিনটের তো জোগার জোগাড় লাগসে পড়সে তো কালো কালো লাগে।

একতা গাড়ি দ্যা গা দা গাড়িও দেখন যায়।